কারণ এর জন্যে কি হচ্ছে সব বাড়ির ছেড়ে বাইরে অন্য state এ গিয়ে আহ দেখছে যে কিছু করা যায় কি?

আর যারা বাইরে থেকে এসেছে নিশ্চিয় তাদের এই কম salary তে ওদের জল job টা পোশাচ্ছে না তারাও চাইছে সেই রকম salary সেক্ষেত্রে আহ সে ক্ষেত্রেও হচ্ছে না তারপর আবার এই covid এর কারণে পুরো বাইরে যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন কি হয়েছিল নিজেদের দেশে মানে যে যার, আহ country এর লোক যে যার country তে চলে যাচ্ছে সেখান থেকে অনেকটা ছাঁটাই হয়ে চলে এসেছে এগুলো অনেক রকম সমস্যাও আছে সেক্ষেত্রে কি হচ্ছে same salary তে এখানে আর job পাচ্ছে না আবার সেই অন্য দেশে ছুটতে হচ্ছে তো এগুলোতে অ, যদি একটু পরবর্তী সময়ে দেখে হয় যে job টা ভালো কোন ভালো job এসেছে বা ভালো কোন reputed company তৈরি হয়েছে যেখানে heir করছে এরকম যদি হয় তাহলে সবার জন্য এটা সুবিধা হয় আর এ ছাড়া এতটা educated আহ হয়েগেছে সবাই, যে এখন কেউ আর normal কাজ করতে চাইছে না কোন ছোটখাটো business করা বা নিজের তরফ থেকে কোন কাজ করা সেটা চাইছে না যেমন আগে কি হতো automobile repairing বা এই সমস্ত repairing যে কোন repairing laptop

আওতায় আসে গেছে যেমন whilepool বা others কোন brand এর আওতায় এসে গেছে যার জন্য ওদের টাকার পরিমানটাও বাড়ে গেছে per day মজুরি charge যেটা সেটা হয়তো হাজার টাকা, বারোশো টাকা এমন হয়ে গেছে।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

ছেলে মেয়েরা তাও একটুখানি আবার আহ একটা নতুন involvement এও যেমন

যেকোন food delivery বা কোন item delivery তে যেগুলো করছে, আহ দেখছিলাম এখন এই জিনিসটার আবার একটুখানি হয়েছে আহ তবে আরো ভালো আরো বেশিকিছু vacancy যতদিন না হবে মানে সুবিধা সুযোগ না আসবে ততদিন আমাদের এখানে সমস্যা হয়ে যাবে। অবশ্যই আমি আর একটা নতুন দেখছিলাম যেটা আমাদের এই যে সরকারি যে camping গুলো বসে যেখানে ওই ভোটার কাজ আধার কাজ এ সমস্ত correction করা form fill up হয় এই জাতীয় যে কাজ গুলো হয় সেখানে দেখলাম নতুন একটা job দিয়েছে যে যারা এরকম, আহ graduation আছে বা twelve pass করা আছে তারা চাইলে apply করতে পারে যেমন আমরা যেকোন একটা correction এর জন্য একটা form fill up করি online বা offline এ তো সেটাও তো entry করার জন্য candidate এর প্রয়োজন হয় তো ওরা ক করছে? কিছু candidate কে নিয়ে আহ প্রশিক্ষণ দিয়ে এই কাজের জন্য নিচ্ছে তো সেখানে হয় তো মাসের salary ওরা দশ থেকে বারো হাজার দিচ্ছে কিন্তু একটা কাজ পেয়ে যাচ্ছে কিছু দিন না হয় মানে কিছু দিন হলেও ওটা secure থাকছে হয়তো বছর দুয়েকের জন্য হয়তো secure থাকছে পরবর্তিতে হয় তো নাও থাকতে পারে। But কিছুটা হলেও vacancy এর থেকে আহ একটু মনেহয় কম করতে পারবে vacancy vacancy টা কে আহ এই মুহুর্তে এটা দেখলাম নতুন apply করেছে আহ এই last দুহাজার আহ বারো মানে sorry দুহাজার বাইশ তেইশ থেকে এটা চালু হয়েছে

ওটাও ভালো হ্যাঁ এই ভাবেই তো মানে দেখতে হবে মানে কোথায় কি সু সুযোগ সুবিধা পাচ্ছে কারণ সবাই তো আর business আহ করার মতো mentality ও থাকে না আর কারো অনেকের finance ও সেরকম মানে support নেই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

Family business বা নতুন করে কি করছে না করছে, কিন্তু সেক্ষেত্রে সে mentality থাকতে হবে আবার মানে উম পুঁজিও থাকতে হবে যে আমি একটা নতুন business করবো যেমন এখন আহ fast food এর business টা খুব ভালো যেকোন fast food এর দোকানে দেখছি ভালো মানে রয়েছে কিন্তু সেই তার জন্য proper জায়গা বা তার পিছনে যা যা লাগে সেগুলোও দরকার সুতরাং এটাও করা যায় কিন্তু তার জন্য finance টাও দরকার যাতে

অবশ্যই এটা ঠিকই বলেছো কারণ আমার চোখেও এটা কয়েক বার মানে কয়েক জায়গায় আমি দেখেছি যেমন হয়তো অনেকে hotel management করেছে তারা হয়তো কোন hotel এ বা restaurants এ job না করে নিজের একটা ছোটখাটো টোল মতো খুলে নিয়েছে সেখান থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে। আহ এমনও দেখলাম যে এর অনেকে আছে higher educated যেমন আমি last কয়েক আহ কয়েক বছর আগে দেখছিলাম যে আহ কেউ একজন চা বিক্রি করে মানে educated হয়েও চা বিক্রি করে এখন একটা reputed নাম কামিয়ে নিয়েছেন তো এরকমও আছে কিছু কিছু ব্যতিক্রম ও আছে। যারা হয়তো job এর উপর বিশ্বাস না করে business এর উপর continue করতে চাইছে

মানে ওগুলো ব্যতিক্রমী থাকে মানে ভালো পড়াশোনা করেও সে সে দেখছে আমার এখানে আর সেই ভাবে ওর ওটার উপর ও সে সেই ভাবে খাটেছে না হলে তো ওই জায়গাটা করা সম্ভব নয় কিন্তু

ব্যতিক্রম তো আর সব মনে ধরো সব জায়গায় খাটে না।

এবার হ্যাঁ যার কাছে business করার মতো পুঁজি নেই সে ভাবছে কি আমাকে যেকোন একটা job করে continue করতে হবে তো এবার job এর জন্য যখন apply করতে যাচ্ছে দেখছে যে এতটাই job এর

ওনারে হয়তো সবজি বিক্রি এটা হয়তো তুমিও দেখেছো কয়েকবার paper এ দিয়েছিল যে আহ অনেক school এর শিক্ষক যাদের job না থাকার কারণে ওনারা সবজিও বিক্রিও করেছেন কারণ এই covid এর সময় crisis টা এমনি হয়েছে job চলে যাই সবার, একটা job এর জন্য কত লোককে hier করবে একজন দুজনকে নিয়েনেবে তো সেখানে যদি এতটাই কাজ less হয়ে বসে থাকে তো সবাইকে তো দেওয়া সম্ভব নয় বিকল্প কিছু কিছু ওনারা নিয়ে নিয়েছেন,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

আহ কারণ দেখ সবারই তো family থাকে এবং family depend যখন একজনই যদি earning member থাকে যেই income করছে হ্যাঁ, তো তাকে তো মানে কিছু না কিছু তাকে করতেই হবে তাই না? আর

situation এ যা হয়েছিল মানে আহ এক তো আহ দোকানে জিনিসপত্র ছিল না সবাই এত বেশি বেশি জিনিস যাদের কাছে ছিল মানে পয়সা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 একটা sanitaizer কিনতে গিয়ে আমি দোকানে দোকানে ঘুরেছি sanitizer পায়নি মানে আর যেটাও পাচ্ছিলাম মানে চারগুন্ পাঁচগুণ বেশি দাম নেওয়া হচ্ছিল crisis এ

ওই সময়ের সমস্ত medicine বা mask আহ sanitizer এমন কি lifebuoy soap সাবান যেটা সেটাও crisis পরে গিয়েছিল মানে যখন বলেছিল যে sanitizer যদি নাও পাও তাহলে এই জাতীয় কীটনাশক মারা যাবে এমন আহ সাবান দিয়ে হাত ধোয়ার জন্য,

তো দেখা যাক আমাদের এটা তো আমাদের ভাবনা চিন্তা এবার পরবর্তী generation কি ভাবে নিজেদেরকে তৈরি করে কারণ job এর যেভাবে crisis চলছে মনে হয় না আহ সবাই স সরকারি চাকরি পেয়েযাবে তো দেখা যাক পরবর্তী generation কিভাবে continue করে, হ্যাঁ সে তো অবশ্যই আর করতে হবে না উপায় না থাকলে থাকলে তখন কি হবে সব বাইরে যেতে হবে অন্য state এ দেখতে হবে কারণ আহ আর একটা জায়গায় বসে থাকলে তো হবে না কারণ

Life এ আরো অনেক কিছু করার আছে,

Hello আসালাম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসালাম কেমন আছেন বন্ধু? আলহামদুলিল্লা ভালো তুমি কেমন আছো?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 কী খবর তোমার? আছি আলহামদুলিল্লা আমার তো খবর ভালো কিন্তু আমাদের দেশে কৃষকের যে অবস্থা সেসব দেখে আর মন ভালো থাকে না। হ্যাঁ সেটা আসলে মানে কৃষিই তো আমাদের দেশটা বাঁচাচ্ছে এখন কৃষকেরই বাঁচার মতো অবস্থা নেই বলা যায়। তারা যে প্রতি বছরের পর বছর loss খাচ্ছে সেইগুলোর জন্যই অনেক সমস্যা। হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কৃষি মানে কৃষক যে পরিশ্রম করে তার জন্য মজুরি পায়না প্রধান সমস্যা বলা যায়। হ্যাঁ পণ্য অনেক সময় কম দামে বেঁচে অনেক সময় বেচতে পেরে পচেও যায় আরকি। হ্যাঁ আমিও এটা দেখছি news এ তারপরে গরু ছাগলে খাওয়ায় দেয় বাজারে মানে যথাযথ দাম না পাওয়ার কারনে। গরু ছাগলের তো তোমার বড় হাটই ওই কুরবানির সময়ই এটাই হচ্ছে season আরকি আর অন্য সময়ে তো অন্যসময়ে তো কম দামেই বিক্রি হয় সব কিছু। হ্যাঁ এইযে তোমার মানে গতকাল news দেখছিলাম যে মানে, তরমুজের bumper ফলন হয়েছে কিন্তু তরমুজের বাজার নেই তো,

তরমুজ মানে পাইকারি ভাবে বিক্রয় করতে পারেনা আরকি তবে আমরা যে বাজারে একটা তরমুজ কিনতে যাই তরমুজ কেজি তে না তরমুজ piece হিসাবে হয় একটা তরমুজ তিনশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা যার কাছে যেমন দাম নিয়ে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

তার কাছ থেকে হয়তো পাঁচ টাকা piece দশ টাকা piece বিশ টাকা piece এমনভাবে কেনা হয় হ্যাঁ হ্যাঁ তারপরে তোমার একটা news এ দেখছিলাম যে তরমুজ সংরক্ষনের ও সেরকম বেবস্থা নেই। তরমুজ তো রেখে দিলে পচে যাবে ওইজন্য তো cold store এ ওইভাবে রাখা হয়না আরকি। হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে মানে দেশ কৃষির ওপর নির্ভরশীল কিন্তু কৃষি ক্ষেত্রে এতোটাই অনুন্নত, এতোটাই অনুন্নত যে, কৃষকের দুঃখের কোনো শেষ নেই বারো মাসই কৃষকের দুঃখ লেগেই থাকে তারপরে সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ আছে।

কম দামে পণ্য আমদানি করতে পারছে তো যখন আমাদের দেশের পণ্যটা এটা একটু দাম তো মানে কৃষক চাইবে যে আমার পণ্যটা একটু ভালো দামে দাও বিক্রি করতে কিন্তু, যেহেতু India থেকে আমাদের কম দামের পণ্য আসছে তখন এইযে আমাদের দেশীয় পণ্যটা আরকি একটু বেশি দামেও কেউ নিতে চায়না এখানেও কৃষক আরকি ঠকে যায় বলা যায়।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 অনেক খরচ পড়ে যায় একটা ফসল উতপাদনে তাদের অনেক খরচ পড়ে যায় কিন্তু ফসল বিক্রয়ের সময়ে ওই পরিমানে অর্থ তারা পায়না আরকি বিক্রয়জনিত লাভ হয়না। হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা প্রতি বছর ধান করি তো তাই জানি যে ধান করতে অনেক খরচ হয় কিন্তু যে ধান বিক্রি করার সময় যে দেখা যায় যে ধানের দাম নাই। তখন মনে হয় যে ধান না করাই ভালো। আর ওইযে যে ধান গুলো মানে নিজেরা বাসার জন্য রেখে নিজেরা খাবো ওতে কি লাভ হয় নাকি বাজার থেকে কিনে খাইলে লাভ হয়? এখন হিসেবে আসলে মনে করো শুধু খাওয়ার জন্যই ধান টা করা হয় কারন হচ্ছে বাজার থেকে কিনে খাইতে গেলে হয়কি তুমি যখন কেনা চাল মানে, বাজার থেকে কিনা চাল ওইটা তোমার খাইতে খুব একটা ভালো লাগেনা তারপরে ওইটা রেখে রান্না করে এক বেলার পরে আরেক বেলা খাইতে গেলে ভাতটা নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের যে, মানে নিজেদের উৎপাদন করা ধান ওটা বাড়িতে processing করার পরে ওইটা ধরো সকালে রান্না করলে রাত পর্যন্ত খাওয়া যায় কিন্তু কেনা চালে ভাতটা ওইটা, সকালের থেকে দুপুর খাওয়া যায় কিন্তু রাত্রে আর খাওয়া যায়না এরকম বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে ধান করা হয়।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 আগে তোমার সরিষা গম লাগাইতো কিন্তু এইযে অত্যাধিক খরচ কিন্তু তেমন দাম নাই এর পরে আগে আমাদের পাঠ করতো তো এইগুলা এখন আর করা হয়না, তারপরে আমি বাড়িতে থাকিনা তো আব্বু যেহেতু অসুস্থ বয়েস হয়ে গেছে একা পেরে ওঠেনা তার কারনে আরকি ওইগুলো করা হয়ে ওঠেনা এখন শুধুমাত্র ধানটাই করে। পাট করতে গেলে তো অনেক ঝামেলা পাট processing করে তারপরে পচাতে হয় পানি তে পানি মানে অনেক,

ওইটা হচ্ছে তোমার গম হইতে গেলে মানে গমের একটা নির্দিষ্ট এলাকা আছে আমাদের ওই এলাকাতে গম খুব একটা ভালো হয়না কারন আমাদের, মাটিটা শুধুমাত্র মনে করেন তোমার ধান চাষের জন্যে উপযুক্ত বলা যায় তো আমাদের এই কারনে শুধু ধানটা বেশি ফলন হয় আর গম তো চাষ হয়না বললেই চলে।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 তারপরে দেখছিলাম তোমাদের মাঠে ওই গরু সেই বড় বড় ঘাস খায় সেইগুলো লাগাইছিলে কিছুদিন আগে গেছিলাম। হ্যাঁ এখন এইযে তোমার বাণিজ্যিক ভাবে না যাদের বাড়িতে সেটা এখন হচ্ছে তোমার মানে পালতে গেলে ওই যে,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 অইগুলার জন্যে আরকি ওইযে বিদেশি ঘাস গুলো চাষ করা শুরু করছে। আর বাসায় কয়টা গরু আছে তোমাদের? আমাদের এখন বাসায় দুইটা গরু আছে আর সাথে সাথে আমাদের নিজেদেরও আরকি গরুর জন্য ঘাস লাগানো আছে মাঠে। আর ছাগল আছে কী? ছাগল আছে, ছাগল আছে আপাতত উম তোমার চারটে আছে। ও আচ্ছা তাই গরু ছাগলের বাইরের কিনা খাওয়ার খাওয়াও নাকি এইগুলো ও মাঠ থেকে আসে? কেনা খাওয়ার তো লাগে মাঠ থেকে আর এতোটুকু আসবে তোমার যে গরু ছাগলের জন্য লাগে ভুসি লাগে এইগুলো তো আরকি মাঠে হয়না এইগুলো তো কেনা লাগে।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

এই ফলাদি গাছ বলতে, আম কাঁঠাল কি বাণিজ্যিক ভাবে বিক্রয় করা হয় নাকি নিজেদের খাওয়ার জন্য? নিজেদের খেতে যদি বেশি কিছু থস্কে তখন আরকি চিন্তা ভাবনা করা হয় যে বিক্রি করবো কি করবোনা তবে হচ্ছে বাণিজ্যিক ভাবে ওইভাবে হয়না। তারপরে শীতকালিন কোনো ফসল কি চাষ করা হয় নাকি?

বর্ষাকালে ওঠে তা এখন আর এই, বর্ষাকালের ওই ধানটা আরকি করা হয়না এখন বছরে দুইটা ধানই করা হয়, কত ওজন করে ধান হয় মাঠ থেকে?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

তোমার বিশ থেকে বাইশ ওমন পঁচিশ ওমন ধান চাষ হয় কিন্তু এইযে শীতকালীন যে ধানটা শীতকালে তো সব কিছুরই মানে বৃদ্ধিটা একটু কম হয় যার কারনে ধান, কম হয় অনেক তোমার মানে এক বিঘা জমিতে পনেরো থেকে সারা বছর পনেরো ওমন ধানই হয় তার বেশি খুব একটা হয়না। আর ধানের সব profession বাসায় নিজেরাই করো? ধান ঝাড়া ভাঙ্গানো হ্যান ত্যান সব কিছু?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 টাকার প্রয়োজন আছে যে এক বিঘা ধান ছাড়া বা সাথে ওরা complete করে নিবে এক বিঘায় ওদের চাষ করে হচ্ছে চার হাজার টাকা ওইরকম আরকি।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

ওই ধানটা হচ্ছে এখানে আবার ভাগ আছে ওরা ধান কেটে দিবে কাটা বান্দা, মানে মানে কাটা বান্দা complete করবে কাটা, কেটে, তোমার ইয়ে মাঠে মানে দিয়ে রাখে করে দিবে তার জন্য আলাদা amount আর ধানটা ওই মাঠ থেকে বাড়িতে নিয়ে আসা গাড়ি ভাড়াএইটা আলাদা,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 টাকা মানে এরকম sector ভাগ আসে। ও মানে তোমাদের মানে নিজস্ব কোনো পরিবহন নেই মাঠের থেকে ওই দিনই এলো বাসায় জন্য। না না আমরা তো আসলে বাণিজ্যিক ভাবে ওইভাবে ধান করিনা যে নিজস্ব পরিবহন করবে, যারা বাণিজ্যিক ভাবে করে তাদেরকে গাড়ি ভাড়া অনেক বেশি পড়ে যায় তখন তারা আলাদা গাড়ির বেবস্থা করে নিজস্ব। এক বিঘা জমিতে ধান করতি মানে ধান পুঁতা তারপর ওই জমিতে লাঙ্গল চাষ এইসব দিয়ে প্রথমের পর্যায়, প্রাথমিক পর্যায় কেমন চাষ করে? ওইতো তোমাদের যেইটা বলছিলাম যে ধান করে শেষে দেখা যায় যে মানে না করাই ভালো ছিল এরকম অবস্থা যে পরিমান খরচ তোমার হচ্ছে তোমার ধান যখন, মানে শুরুতে যখন বিষ দেওয়া হয় ওকে বলে দিতে খরচ তোমার ধানটা রুইতে খরচ মানে জমিতে পুঁততে খরচ, তারপরে ধানের ভুইতে পানি দিতে খরচ, ধান কাটতে খরচ এরপরে এক বিঘা জমিতে প্রায় তোমার পনেরো বিশ হাজার টাকা খরচে চলে আসে। বাড়ি নিয়ে আসা পর্যন্ত। হ্যাঁ তারপরেও বাজারে যদি ধান না পাওয়া যায় তাহলে কৃষকরা কিকরে চলবে আরকি? হ্যাঁ মনে করেন তোমার হচ্ছে এক বিঘা ধান করতে তোমার বিশ হাজার টাকা খরচ হইলো এবার ধরো এক বিঘা জমিতে সর্বচ্চ ধান হয় বাইশ মোল থেকে পঁচিশ মোল যদি, তোমার ওইখানে বিশ ওমন হইলো বাইশ ওমন হইলো তা তোমার খরচ পড়ছে বিশ হাজার টাকা এবং ধানটা বাইশ ওমন ধান হওয়ার পরে তোমার এক হাজার টাকা যদি মোল পাওয়া যায়, সব সময় তো এক হাজার টাকা মূল পাওয়া যায়না তখন দেখা যায়যে ধান যখন সবার ঘরে ধান আসে তখন আটশো নয়শ টাকা মূল চলে আসে তখন ওই ধান কিন্তু,

হ্যাঁ সেটাই তবে আমি গ্রামের দিকে আরেকটা জিনিস দেখছি মানে ধানের সময় ফকিররা বাসায় বাসায় চলে গেলে ধান অথবা চাল দেয় ভিক্ষায় আরকি। হ্যাঁ হ্যাঁ আমি কিছুদিন আগেই গ্রামের বাসায় গিয়েছিলাম যে এই জিনিসটা দেখলাম আমারও জানা ছিলোনা এভাবে যে এমন কিছু হয় আরকি। ও না এটা গ্রামে আসলে না আসলে তো সব কিছু দেখা যায়না। তারপরে ধান আসলে এককালীন মসজিদে ওরা,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

হ্যাঁ হ্যাঁ আলাদা একটা থাকে ওটা আমরাও প্রতিবার ধান আসলে দেই মসজিদ থেকে collection ও আসে তখন ধান দিয়ে দেওয়া হয়। আমরা তো শহরের এপাসে থাকি আমরা ওই জিনিসটা অভাবে জানিনা আরকি। ও।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

আচ্ছা।

এর আগের দিন এখান থেকে মাসীর বাড়ি গেলাম।

মাসীর বাড়ি থেকে ভোর বেলায় তোমার site ছিল, একদম ভোর ভোর উঠলাম। বিমান বন্দরে গেলাম আমরা গাড়ী করে। তখন কটা বাজছিল? আড়াইটা। তো সারা রাত বমি। বমি হ্যাঁ বমি করে ঘুমিয়ে উঠে তারপরে আহ তোমার plane ধরতে গেলাম।

উম গিয়ে তোমার plane এ চেপে পৌঁছেতে পৌঁছেতে হচ্ছে এই ধরো বেলা বেলা নয় কটা? নয়টা বন্ধু ছিল হ্যাঁ হ্যাঁ। গিয়ে ওখানে নেমে ওখানে থেকে তোর ওই college এর জায়গাটার নাম যেনো কি ছিল? ওই ওই ঐটার নাম রাই রাই খুনলি। হ্যাঁ ওইখানে গাড়ী ভাড়া বলছে,

একটা traffic police যে কি করে যাওয়া হবে এখান থেকে? হম আমরা থেকে দেখেছিলাম মেট্রো তে চেপে ইয়ে থেকে গেছিলাম না? হ্যাঁ জাহাঙ্গীরপুর road থেকে গাড়ী করেছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ জাহাঙ্গীরপুর থেকে গিয়ে সোজা গিয়ে তোদের কলেজে নামলাম কলেজটা ফাঁকা ধুঁ ধাঁ। হ্যাঁ সব তৈরী হচ্ছে তুমি তো ভয় পাচ্ছো। হ্যাঁ রে এখানে ভর্তি হবি? করে সেই অনেক্ষন বসার পর interview হলো। Interview আমরা wait করছি যে, কি করবো? কি করবো? interview হলো interview তে ডাকলো। সব জিজ্ঞেস করলো। ওখানে নাচ করতে বললো আমাকে। গান করতে বললো।

কার্ত্তিক sir ছিল।

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা।

হ্যাঁ তারপর ওখানে কোনো খাবার নেই একটা canteen এ খেলাম সেই কি একটা দিয়েছিল? পাউরুটি ভিতরে কাচা কাচা বড়া। দিয়ে আমি তো খেয়ে একটু খেয়ে একটুখানি খেয়ে ফেলে দিলাম। হ্যাঁ সারাদিন আমরা কিছু খাইনি। আর ধুঁ ধুঁ মাঠ চারিদিকে কোনো খাবার নাই কিচ্ছু নাই হ্যাঁ জল শুদ্দো খেতে পারিনি আমরা সারাটা দিন। হম সেদিনই বিমানে করে গিয়েছিলাম আবার সেদিনই রাতের বেলায় বিমান করে ফেরার বিমান আমাদের। আমাদের কলেজ থেকে কলেজ থেকে ছেড়ে দিয়ে এলো জাহাঙ্গিরপুর।

নতুন শুরু হচ্ছে college টা কি সুন্দর চারিদিকটা ফাঁকা ফাঁকা। হ্যাঁ পাশে সেই